একানেও একটা সেলে দেখা যায় সেলেটায় সেলফি লইসে সেলেটের টি-শার্টের কালার শিউলা কালার ।

মানুষগুলায় মাথার মদ্যে হলুদ কালারের টুফি শরীলও অরেঞ্জ কালারের একটা জেকেট আর দুইজনে দুই কালারের ফ্যান্ট লাগাইসে।

মাঠের মইধ্যে অনেকগুলা ফুল গাস দেখা যায়।

পিছে দিকে একটা বিল্ডিং দেখা যায় যেটার কালার সাদা।

ছবিটার মইধ্যে রাস্তা মইধ্যে একটা বড় গাড়ি দেখা যায় গাড়িটার মধ্যে সার পাঁচটা বক্সও আসে।

গাড়িস বামদিকে একটা জেনারেটার দেখলাম আর ডাইনদিকে অনেকগুলা জাবরা।

ইক্কানো সাইটটা বাইচ্চার নীল কালারের ম্যাটের উফরে ব্যায়াম করের সামনে খালা রংগের দুইটা পাইপ আসে।

এখানেও কোনো একটা সেলে মানুষের ফটো দেখা যায় ছেলে মানুষটায়--

দুইটা তিনটা সাইনবোর্ড আরও দেখা যার সাম--

ছেলে মেয়ে মিলিয়া মন্দিরে এসে একটা সবুজ কালারের ঘাস আসে ।

চেয়ারগুলার কালার লাল আর পিংক ।

তুমার একটা বড়ো প্লেন দেখা যার প্লেন -টার নাম আই_এন_ডি_আই_জি_ও প্লেন -টার কালার সা --

সামনে পিলার দেখলাম পিলারগুলার কালার সাদা।

এখানেও ব্যাকগ্রাউন্ডে একটা লাইট জ্বলে।

তার বাম দিকে একটা নীল কালারের গেট দেখা যার গেইটটা সম্ভবত লুহার সামনে দিকে দুইটা বাইক আর একটা সাইকেলও দেখা যার।

এখানের মদ্যে দুইজন সেফ আর মাথার মদ্যে সাদা কালারের টুফিও আসে।

একানে একটা মানুষের কিছু একটা কম্পিউটারে খাজ কর--

আর সালের উফরে একটা দুইটা কবুতরও বয়ে রয়েসে।